এখানে আমরা একটি শপের ছবি দেখতে পাচ্ছি।

এখানে আমরা গুরুদুয়ারা সাহিব বীরপাড়ার ছবি দেখতে পাচ্ছি।

পাশে একটি বড় গাছ রয়েছে।

এখানে আমরা একটি দোকানে ছবি দেখতে পাচ্ছি।

দোকানে হারসিসের মিল্ক থেকে কুকিজ থেকে ধরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে।

নদীটির উপরে সুন্দর বড় একটি সাদা ব্রীজ রয়েছে।

এখানে আমরা একটা ড্যান্স স্টুডিয়ো -এর ছবি দেখতে পাচ্ছি।

বাড়িটির সামনে দুটি গাছ রয়েছে বড় বড়।

রাস্তার মাঝখানে বেরিকেড দেওয়া নিরাপত্তার জন্য।

বাসস্ট্যান্ডটিতে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি আমরা।

এখানে দুটি বাস দেখতে পাচ্ছি।

এটি দেখে মনে হচ্ছে এটি ইয়াহামার শোরুম ।

দোকানটিতে অনেক ধরনের চকলেট -ও রয়েছে ডেয়ারি মিল্ক মান্চ ।

এখানে আমরা একটি সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছি।

দোকানটিতে অনেকগুলি ইলেকট্রনিক্সের জিনিস রয়েছে।